এবং ওই বাস টি খুব সুন্দর করে দাঁড়িয়ে আছে এবং বাস টি আমরা পিংক কালার -এর দেখতে পারছি এবং বাস টির ঠিক উপরের দিকে আমরা সুন্দর একটি গাছ দেখতে পারছি।

এবং তারা খুব সুন্দর করে হাটছে এবং তার ঠিক পেছনের দিকে অনেকগুলি লোকের ভিড় দেখতে পারছি এবং এদেরকে দেখতে খুব সুন্দর লাগছে আমাদের এবং এই মন্দিরের মন্দিরটা দেখতে খুব ভালো লাগছে আমাদের এবং তা--